কুকুরও রয়েসে নীচে টাইস লাগানো কয়েকটি বেড়া রয়েসে ।

এবং অনেকগুলো স্ট্যান্ডের ভেতরে ফুল রয়ে--

সাইনবোর্ড লাগানো রয়েসে ডি_টি_ডি_সি এবং আরেকটিও সাইনবোর্ড রয়েসে ইয়াট্রা।

এবং সবুজ হলুদ রঙ্গের গরটির বেতরের রং কয়েকটি বাল্ব জ্বলছে কয়েকটি টেবিল এ রয়েসে।

বুজ রঙ্গের গাস নীচে সবুজ গাস।

চারিদিকে অনেক সুন্দর সুন্দর গাস--

এখানে একটি গর দেখতে পেয়েসি সেখানে একটি স্টিকারে ইঞ্জিন লেখা রয়েসে কয়েক--

এখানে একটি জায়গা দেখতে পেয়েছি সেখানে কয়েকটি সান সে-সে-সেট ফুল দেখা যাচ্ছে।

বৈদ্যুতিক তারের লাইন দেখা যাচ্ছে চারিদিকে সবুজ গাছ দেখা যাচ্ছে উপরে খোলা আকাশ দেখা যাচ্ছে।